এখানে আমরা ঘর বাড়ি দেখতে পাচ্ছি তার সামনে ছোটো মতোন দরজা এবং তার উপর টিন র ছাউনি এবং একটা দেখতে পাচ্ছি এবং ঘরের সামনে দুটো কোটা ঘাস দেখতে পাচ্ছিসামনে একটা রাস্তা সামনে একটি সাইকেল কাদা রঙের ছাগল দেখতে --

ওপরে সাদা রঙের একটি দেওয়াল দেখতে পাচ্ছি। যার সামনে অনেকগুলি মুখোশ করে রাখা আছে। সেগুলি হাতের কাজের খুব সুন্দর একটি বর্ণনা। কাঠের তৈরি মনে হচ্ছে এবং পাশে একটি দরজা দেখতে পাচ্ছি। লাল রঙের ও উপর দিয়ে ওয়ারিং এর তার চলে গেছে ইলেকট্রিকের ।

সামনে টেবিল এবং পাশে একটি টুল রাখা এবং সামনে একটি লাল রঙের হেলমেট পিছনে টেবিল ফ্যান চলছে এবং একটি ক্যালেন্ডার লাগানো আছে স এবং টেবিলের উপর অনেক ই একটি চশমা রাখা এবং একটি খাতা --

এবং ভেতরে অনেক রকম জিনিস পত্র রাখা বড়ো বড়ো টিনের মতো তেলের টিনের মতো জিনিস পত্র রাখা ভেতরে অনেক কিছু জিনিসপত্র স্টেশনারি দ্রব্য রাখা আছে।

এবং সামনে একটি স লাল রঙের রাস্তা চলে গেছে ইটের এবং চারিদিকে বাগান আছে বাগানের মধ্যে ছোট ছোট গম্বুজের মত করে কাটা গাছ দেখতে পাই--

একটি ছোট্ট মতো গেট করা কাপড় এবং ফুল দিয়ে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি হচ্ছে পাশে একটি এ.টি.এম. দেখতে পাচ্ছি এ.টি.এম. এর ভেতরে এ.টি.এম. মেশিন এ.টি.এম. এটি এবং পশে একটি দোকান আছে।

এটি খুব বড়ো ফুলের দোকান। সামনে অনেকগুলি ফুল দেখতে পাচ্ছি। গাঁদা ফুলের মালার চেন দেখতে পাচ্ছি হলুদ এবং লাল রঙের পাশে রজনীগন্ধা সাদা রঙের মালার চেন দেখতে পাচ্ছি এবং সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি। এখানে গোলাপ ফুল দেখতে পাচ্ছি টেবিল এর ওপর--